টির মধ্যে দেখা যাচ্ছে যে এটি একটা আমাদের জলপাইগুড়ি সদর হাসপাতালের ভেতরের ছবি।

এতে দেখা যাচ্ছে যে এটি একটি খেলার মাঠ এবং এই ছবিটি তোলা হয়েছে যখন সূর্য ও অস্ত যাচ্ছে--

তে দেখা যাচ্ছে যে এখানে একটি এটি হচ্ছে একটি বড়।

দাঁড়িয়ে রয়েছেন এবং দেখতে খুব সুন্দর লাগছে । এই ময়ূরের পাখনা গুলোকে ।